দুকানে অনেকরকমে ডিজাইনের কাপড় রয়েছে এবং এর মধ্যে দুটি লাল লাল কালারের চেয়ার রয়েছে।

একটি মেয়ের হাতে অনেক সুন্দর করে আমাদের দেশের পতাকা ঝুলিয়ে আছে এবং মেয়েটি অনেক সুন্দর করে না--

এই ছবিতে দেখতে পারছি আমোরা একটি কম্পিউটারের দুকা--

এই ছবিগুলি দেখে মনে হচ্ছে যে এগুলি এ অনেক পুরোনো ঘর এবং এই ঘরটির কালার খুবই সুন্দ--

কানটির মধ্যে কতগুলো রাইট লাইট রয়ে--

এর মধ্যে এক জামা কাপড় পরা লাল নীল সবুজ হলুদ এই সবও জামা কাপড় পরিয়ে ওরা দাঁড়িয়ে আছে।

ওদিক থেকে অনেকগুলো জল এই পুকুরে গিয়ে পড়েছে।

এখানে দুটি না তিনটি চেয়ার এবং একটি অনেক সুন্দর বড়ো ল্যাপটপ আকৃতির কী যেন রয়েছে।

অনেকগুলু লুক রয়েছে এবং এর সামোনে একটি বে লুক দাঁড়িয়ে আছে তার নিজস্ব ম গাড়ি মনে হচ্ছে।

গাঁদা গোলাপ আ এবং পা সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে।